আ আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি তোমাকে তুমি তো working তো আবার ঘরটাও খুব সুন্দর ভাবে সামলাও দেখি তো সে বিষয়ে তোমার কি মানে ঠিক কীভাবে দুটো দিকটা চালাও কি করে দুটো দিক এত সুন্দরভাবে

আবার সব আ দিকে মানে চোখ কান খোলা

না না না আমার মনে আমার শাশুড়ি বলতেন যে আমাকে একটা কথা সবসময় বলতেন যে রাকা আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা চাকরি করে তারা কিন্তু ঘরটাও ভালো সামলাতে পারে

হ্যাঁ তারাই শ্বশুর-শাশুড়ি নিয়ে বেশি থাকে তারাই কারণ উনার বৌদি চাকরি করতে

শোন একটা ভালো post -এই উনি চাকরি করতেন এবং ওনার অনেক বৌদি ছিল অনেক ভাই ছিল কিন্তু ওই বৌদি ওনার মাকে রাখতেন

তে তার যেন কোন অসুবিধে না হয় সে লোক রেখেই হোক যাই করেই হোক উনি কিন্তু খুব যত্ন করেই তাকে রাখতেন উনি সেটা দেখে আর আমাকে দেখে উনি বলতেন যে যারা চাকরি করে তারাই কিন্তু দু দিকটা ভালো সামলায়

এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়

এটা কখনোই এখন হয়তো বয়সের সাথে একটু tired হয়ে যাই কিন্তু না তখন মনে হয় আ তখন মনে হতো কতক্ষণে এসে বাড়িতে এসে শশুরকে খেতে দেবো

এগুলো আর কি এখন বয়সের সাথে সাথে হয়তো একটু tired হয়ে পড়ছি

না না সেটা আমরা যা দেখেছি আমাদের কাছে তো এটা দেখেই শেখা যে পারবো কিনা পরবর্তীকালে যেরকম মানে ইয়ে পড়েছে এ তো তোমার retirement হয়ে গেলে কি ভাবনা চিন্তা

কারণ সেই কবে যে সেই school -এ ভর্তি করেছে সেই থেকে তো চলছি চলছি চলছি আর এখন তো একটা পরাধীন না

কোথাও একটা বেড়াতে যাবো ছুটি নিতে হবে এই সময় ছুটি নেবেন না এই সময় ছুটি নিলে অসুবিধা আছে আ এই সময় আরো অনেক ছুটি নিয়েছে এগুলো শুনতে আর ভালো লাগে না

এখন মনে হয় তো ভাবে ঘুরে বেড়াবো মানে কোন বাঁধা থাকবে না আমার শুধু বেড়ানোর জন্য অনেক জায়গা ঘোরা হয়নি এই জন্য আমার আর

ভালো তারপরে হয়তো কিছুটা new generation -এর সাথে হয়তো কিছুটা

অসুবিধা হচ্ছে ছাত্র-ছাত্রীদের দিক থেকেও সেই respect -টা আগের মত পাচ্ছিনা

হ্যাঁ ওখানকার সবকিছু মিলিয়েই একদিন এখন আর ভালো লাগেনা মানাতে পারছি না এটাও ঠিক generation gap তো থাকেই

অত -র সাথে এখন আমাদের LOUGH মানায়

তা তুই এখনকার এ তুই তো young

দিক থেকে তুই বল যে এখনকার মেয়েরা যে

পোশাক পরিচ্ছদের ব্যাপারে আমি একটু আসি

তাতে তোর কি মনে হয় সেগুলো কি করা মানে নিজেকে আধুনিকা প্রমাণ করা নাকি কেন

এইটা নিয়ে সত্যি কথাই একটা ভাববার মতো বিষয় যে আমি জানিনা যারা মনে করে সত্যি কথা বলতে শিক্ষা তো আমার ভিতরে যতটুকু আ সেটাকে প্রকাশ করার জন্য খুব একটা কিন্তু Matter করে না পোশাক পরিচ্ছদটা আমার মনে হয় তাদের হয়তো মনে হয় তারা ভেতরের কোন কিছুকে ঢাকতে এবং দৃষ্টি আকর্ষণ করতে যেটা তার ভিতরে নেই কোন কিছুর অভাব রয়েছে সেটাকে ঢাকতেই কিন্তু সে ওই ধরনের একটা পোশাক পড়ছে এটার জন্য স্বাধীনতার এটার অর্থ নয় স্বাধীনতা এত ঠুনকো জিনিস তো নয় তো সেইটা তাদের আ ভাবার মত যে শিক্ষাটা তাদের দরকার আরো

কিন্তু তারা কিন্তু at the point of time তারা কিন্তু দিয়ে খুব স্বার্থপর তারা শুধু কিন্তু নিজের ঐটুকু জীবনের কথাই ভাবছে ঐটুকু জীবনের মধ্যে তো নয় তো আ তাই নারী স্বাধীনতা আমি যেটা বলবো নারীর স্বাধীনতার যে মানে আ সেইটাকে খর্ব করা হচ্ছে প্রতিমুহূর্তে স্বেচ্ছাচারিতার যেটা আমি তোমার সাথে একদম সহমত স্বেচ্ছাচারিতায় পরিণত করা হচ্ছে আ নারী স্বাধীন হোক তার শিক্ষা তার আ নৈতি নৈতিকতায় সেখানে তারা স্বাধীন হোক যাই হোক আজগে আর তোমার সাথে গল্প করে আলোচনা করে আমার খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ

আ হ্যাঁ তোমার তোমার কি মতামত সেটাও একটুখানি

এই যে আজকালকার মেয়েরা যে সমস্ত পোশাক পরে বেরোচ্ছে

তাতে করে এই যে বিভিন্ন ধরনের আপত্তিকর ঘটনা ঘটছে তা নিয়ে tv তে বল বা train -এ বল বিভিন্ন জায়গায় ধর বিভিন্ন আলোচনা শুনি আ

tv -তেতো শুনি সকলেই যেন খুব নারীবাদী সকলেই বলবে নারী তাদের যা ইচ্ছা তারা করবে তাতে কেন এই কিন্তু যখন তাদের বিপদটা হচ্ছে

তারা বলে পোশাকের জন্য নয় কিন্তু আমার মনে হয় কিছুটা পোশাক কিছুটা তার জন্য দায়ী এইবার

আ ছেলেদেরও শিক্ষা দেওয়া উচিত সেখানেও নারীই আসবে একজন একজন নারীকেই সেভাবে ছেলেদেরকে শিক্ষিত করে তুলতে হবে এটাই আমার শেষ মনে হয় যাতে তারা সেইভাবে না দেখে তাদেরকে তবে সেদিন আসতেও তার জন্য যতটা শিক্ষার প্রয়োজন এখনো হয়তো আরও বেশ অনেক অনেক বছর লেগে যাবে তো যাই হোক আজকে এখানেই আমরা তাহলে আলোচনা শেষ করছি ধন্যবাদ

কারোরই জীবন সা জীব ম জীবন ধারণ সম্ভব নয় রোজকার জীবনে নানান কারণে আমাদের জলের

উপকার নির্ভর করতে হয়ে জলের উপর নির্ভর করতে হয় রোজকার জীবনে হঠাৎ কোনো কারণে একদিন জল না পেলে

বোঝা যায় জলের গুরুত্ব যেমন

উথিপদে বেঁচে থাগলেও মানুষের মানুষ উথিপদে বেঁচে থাগলেও জলের অবদান

অনিস বা কারজত তেমনই মানুষের

প্রাকতিক হীন মানুষের ছোটো ছোটো বিষয়ও জলের উপ ওপর নির্ভর করতেই হয়

পৃথিবীতে জল দুই প্রকার হয়

মিষ্টি জল সমুদ্রের জলকে লব

খুর যুক্ত এবং খার যুক্ত এবং লবণাক্ত হওয়ার একে লবনাক্ত জল বলে

দৈনত্যি জীবনে প্রচুর ক্ষেত্রেই জল ব্যবহার

মানুষের খাবার ছাড়া কয়েক দিন বাঁচলেও জল ছাড়া

জল ছাড়া গরে তিন দিনের বেশি বাঁচা যায়ে না প্রাণীরাও জল ছাড়া বাঁচে না প্রতিদিন কমের ওপর দু litter জল খাওয়া প্রয়োজন

শুধু পানি ও জল নয় গৃহ সঞ্চালির প্রায় সমস্ত কাজই জলের ব্যবহার হয় রান্না হোক বা

বাসন মাজা কাপড় ধোয়া স্নানের জন্য এবং খেত্রের জল ব্যবহার

ওপরিহার্য পৃথিবীতে মো মোট জলের স সবচেয়ে বেশি

কৃষি ক্ষেত্রে ব্যবহার হয় এছাড়া ও শিল শিল্প ক্ষেত্রে কারখানা প্রচুর পরিনামে জল ব্যবহার হয় বিভিন্ন

তাপ বিদ্যুৎ জল বিদ্যুৎ এগুলোও

শক্তি এগুলা এগুলোতেও শক্তি উপ উপদানে প্রচুর পরিমানে জলের প্রয়োজন হয়ে

জল গুরুত্বপূর্ণ হলেও আজগেও অনেক ক্ষেত্রে জলের অপচায় দেখা যায়

বিজ্ঞানীরা ও অনেক আগে থেকেই জানিয়ে জানিয়েছেন মানুষ ব্যবহারযোগ্য জলের উৎস একসময় শেষ হয়ে যাবে যেতে পারে ভারতের বিভিন্ন অঞ্চলে মানুষ জল সংকটে ভোগে

সকলে তাই উচিত জল অপচয় বন্ধ করে জল সংরক্ষণ করা প্রয়োজনে প্রয়োজন ছাড়া জল অতিরিক্ত ব্যবহার বন্ধ করা হবে প্রয়োগ বন্ধ করতে হবে

নজর রাখতে হবে যাতে বাড়ি অথবা রাস্তায় রাস্তার পানিয় জলের কল খোলা না থাকে

উল্লেখযোগ্য হলো কলকারখানা থেকে বিভিন্ন রসায়ন পদার্থ জল জলে মেশা

বিভিন্ন বর্জ্য জল মেশা এবং

আরও নানান কিছু দূষিত জল ব্যবহারের ফলে জল বাপ বাহিত নানা রোগে আক্রান্ত হয় মানুষ বর্তমান সময়ে

বিশ্ব জুড়ে জল দূষন এবং জল

অথরিক অধারিক

অপচয়ের ফলে অনেক বেশি জল সংকট দেখা যাচ্ছে

বর্তমান বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো

থাকা বা রাখা হঠাৎ বেশ হঠাৎ বেশ ক্ষানিকটা ওজন বেড়ে

গেলেও চিন্তিত হয়ে পরবেন মহিলা বা পুরুষেরা ওজন নিয়ন্ত্রণ রাখা একটি কঠিন challenge

আপনি ও যোদি ওজন ঠিক রাখতে চান তাহলে প্রতিদিন